কিছু লোক দাঁড়িয়ে আছে সবার মাথায় হেলমেট আছে একটা আ ভারতীয় পতাকা দেখা যাচ্ছে একটি বাড়ি দেখা যাচ্ছে।

এখানে-এ বর্ষা কালে-এ বৃষ্টিতে অনেক জল জমে গেছে-এ--

চারিদিকে ইট তৈরি করে সাজিয়া রাখা হয়েছে। কিছু মানুষ জনকে দূর থেকে দেখা যাচ্ছে।

আ আ ছোট গাছ ও রয়েছে এবং বড় আকাশ রয়েছে পিছন ডিক টাতে।

বাইক -এ করা যাচ্ছে যাআআর একপাতা হেলমেট পরা আছেকেউ পিছনে এমনি বসে--

এপার্টমেন্ট দেখা যাচ্ছে যে টিইইই আ পঁচাতলা এবং যেটির নাম শ্রীকৃষ্ণ এপার্টমেন্ট ।